আগুন নিয়ন্ত্রণ করা হয়েছিল যা বরফ যুগে মানুষের মস্তিষ্কের বিকাশ এবং ভাষার বিকাশে অবদান রেখেছিল প্রযুক্তি হলো সতেরো শতকের গোড়ার দিকে systematic treatment . নৈমুন্ন এবং অধ্যায়ান জ্ঞান থেকে বোঝানো একটি শব্দ উনিশ শতকের শুরুতে মহাদেশীয় ইউরোপীয়রা করণের উপায় বোঝাতে কৌশল কৌশল শব্দ গুলি ব্যবহার করতে শুরু করে Hello হ্যাঁ, কি ব্যাপার? বলছিলাম যে বলছিলাম যে, অনেক দিন পর তোর সাথে কথা বার্তা শুরু হলো, দাদা? তো কি অচেনা হ্যাঁ বল মানুষের মতো কথা বলছো তুমি এটা? অচেনা মানুষ মানে তুই আমার সাথে কথা বার্তা বলেছিস কবে বলতো? কবে বলেছিস? তুই সব সময় আমাকে ফোন করতে বাধ্য করিস তুই কত বার ফোন করে জেনেছিস বলতো দাদাটা কেমন আছে না আছে? হ্যাঁ বেঁচে আছে না ~মোর গেছে সেটা তো তোকে ~দেখে বলতে হবে না? তো আমার আমি ক জানি না তুই বেঁচে আছিস না কি? আমি কি তোর ব্যাপারে সে সব খবর রাখি না নাকি? আমাকে তো কুন্তল ফোন করেছিল দিয়ে বলে ছিলো যে কি ব্যাপার সাহানা তো হয়ে সামান্থা তো হয়ে কল করেছিল কি না আর কি আর বলবো? না না না তা কেন হবে? এর ~কি আর বলবো আরে কুন্তলটাও না আমাকে এমন এমন সময় ফোন করে এমন এমন কথা বলে তোর ব্যাপারে না তখন আমার মাথা ~গড়বড় করতে লাগে কারণ কি বলতো তুই আমাকে সত্যিই তো ফোন করে খবর নিস না, আমি যতবার ফোন করেছি তোকে হ্যাঁ মানছি তোর আজকে জম্নদিন, তোর জন্মদিনে কি ফোনটা তো তোকে করেছি মনে তো রেখেছি এইটাও তো কিছু জিজ্ঞাসা করলি না ফট করে তুই আমাকে বকে দিলি, ঠিক আছে বক বক আর কি বলবো! হ্যাঁ বক বকে নে তাও আবার সকালে?

সত্যি! হুম আমি বলবো না, আমি বলবো না আমার জন্মদিনে কে কত কথা মনে রাখে? আমার জন্মদিনটা কে মানায়? হ্যাঁ, আমার জন্মদিনে কোনোদিন কেউ কোনো দিন কিছু মানায় নি আমার জন্মদিনে কিনা

যেতে হলো তা আমার বাড়িতে গেলে পরেও কি আমি কেকটা কাটতে পেরেছিলাম? তুই তো কেকটা নিয়ে এলি খুব সাবধান করে, সত্যিই তুই আমার জন্যে অনেক কিছুই করেছিলি কিন্তু কেকটার কি হলো জলে বৃষ্টিতে ভিজে ওটা কেক নোই পাউরুটি কাটা হয়েছিল তাও কাটেনি একটা একটা করে ছিঁড়ে খেয়েছিলাম ছিঃ ছিঃ ছিঃ সত্যি আমরা কাক ভিজে ছিলিস তোরা, ছিঁড়ে ছিঁড়ে যেমনভাবে কাক গুলো খায় সেরকম কেকটা কাটাতে পেরেছি ওটাই বিশাল একটা ব্যাপার হুম তা তো বলবিই, তা তো বলবিই যেমন করে বলে না নাই মামার থেকে কানা মামা ভালো হ্যাঁ সেই কানা মামাই হলাম রে আমি আর হুম আর বল তাহলে কি আর মানে পার্টি সার্টি দিচ্ছিস নাকি মানে আর ঘরের কব্জিতে বসেই থাকবি ঘরের কোনো ছাড়া তো কোনোদিন বেড়োসই না সব সময় তো দেখছি ঘরের কোথায় আছিস? না ঘরেই আছি গো দাদা এই শুধু

আহা হা হা! চিকেন ফ্রাইড রাইস, একটা CoCa Cola মানে এক লিটারের, তারপরে চিকেন চাউমিন, তারপরে একটা এগরোল তাও আবার এগরোলটা সেরকম যেরকম নাই একদম যেন চিকেনবালা হয় একদম আমার তো আমার তো মনে হয় না কারণ আমার নম্বরটা দেখেছিস এই নম্বরটা তুই তো সেভ করেও রাখিসনি, আরে তোমার গলা শুনে এই নম্বরটা আমার নতুন,

সে তো না হয় বুঝে গেছি যে তুই তিতাসদার নম্বরে নম্বরে তিতাস দা কে ফোন করে তুই অবস্হায় ফোন নম্বরটা পেয়ে যেতিস কিন্তু তুই কি আমাকে মনে রেখেছিস একবারও আমি তো ভুলবো না বাবা আমি তো এই টুকু জানি

না রে এতো বড়ো কথা বলিস না মা বাবার থেকে বড়ো ঋণ হতে পারে না, মা বাবার ঋণটা শোধ করার চেষ্টা করিস এটাই অনেক রে আর দাদা? দাদার ঋণটা বাদ দে, দাদা দাদা দেখ তখনই থাকে তখনই নাই আর আমি আবার কি আর করলাম দেখ সব যা করে ওপর ওয়ালার করে তুই কত নিঃস্বাসও নিচ্ছিস তো

আর রইলো কথা তুই আমাকে এতো উঁচু জায়গাতে রাখিস না কারণ এতো উঁচু জায়গায় যদি আমি উঠে যাই, আর একদিন যদি আমি পড়ি না আমার জীবনটা চলে যাবে অতো উঁচু জায়গার দরকার নেই রে আমার আমার ছোটোখাটো জায়গা দিলেই অনেক রে আমি আমার সাথে কিসের জন্য করবো না? তর্ক করবে না আমি তর্ক করবো আর একটা কথা বলি পান্থশালাকে পুরো পুরো পুরো ব্যাটা পান্থশালাকে পুরো একদম ভাড়া করে নে আজকে পান্থশালায় আমার রকি দা

আমরা খাওয়া দাওয়া করবো দেখবো তুই কত খাওয়াতে পারিস আমি কিছু জানি না আমি কিন্তু খাবই খাবো, খাবো মানে খাবো আরে আমি তো ভাবছি আর একটা কথা বলি

ভালোই লাগে না বাবা না বাবা আমার জীবনে অনেক মেয়েই এসেছে আমি আমার জীবনে আমি একাই থাকছি, একাই থাকবো বাবা আর পারছি না, আর কাওকে আমি হেন্ডেল করতেও পারবো না আর আমি কাও কে কিছু কিচ্ছু না আমি কিছু জানি না, তুই বল এবার কি কি খাওয়াবি বল? আমরা তো

হ্যাঁ হ্যাঁ ফোন করে একটু নিজেদের মতো করে একটু দেখে নিও রাহুলদার নাম্বার আমার কাছেও আছে হ্যাঁ হ্যাঁ রাহুলদার নাম্বার আমার কাছেও আছে রাহুলদাকে আমি ফোন করে নেবো আর

কি কি খাবে? ঠিক আছে আর সবাই কি কি খাবে? হ্যাঁ তুই বল? তোমরা একটু লিস্ট আগের বারের মতো যেন না হয় আমি এসব কিছু জানি না না ~আগের বারের মতন তো তুই তো শয়তানি করেছিলি তুই তো বলেছিলি না এটাই খেতে হবে, নইলে আমি দিতে পারবো না, ওই দিতে পারবো না আমি তো তোমাকে খাওয়াতেই চাই না তুই তো আমার সঙ্গে ঝগড়া লেগে গিয়েছিলো এই বারেও তুই তাই করবি আমার যা মনে হচ্ছে তুই না খুব কঞ্জুষ জানিসতো?

যার যা ইচ্ছে খাবে ঠিক আছে দেখবো দেখবো কার? হ্যাঁ হ্যাঁ দেখবো দেখবো তখন দেখা গেলো কুন্তলের সঙ্গে লেগে গেলো প্রীতির ঝামেলা আর আমার সাথে তো তুই অর্পিতার ঝামেলা লাগানোর চেষ্টায় থাকবি আমি তো জানি হ্যাঁ তুই তো একদম আমার পিছনে লাগাবার চেষ্টাই থাকছিস

বুঝতে পারছো তো বিষয়টা আমি বেশ মজাই পাই আমি সব বিষয়ই বুঝতে পারছি হ্যাঁ মজাই তো পাবি তাই তো তাই তো আর তোর কেক কাটানো বার করছি দাঁড়া কাকের যে মাখনটা থাকে পুরো একদম মুখে নেপে দেব তুই দেখবি তোকে ওই রকম করে আমি নিজের মুখ থেকে নিয়ে ফটো তোলা করাবো তোমার মুখে আমি বলে দিলাম যদি এবার হয়েছে? ও আমি কিছু জানি না না না না আমি সেটা তো বুঝতেই দেব না তো, তোর মুখে কখন কি লেপে দিয়েছি তোর মাথায় কখন কি লাগিয়ে দিয়েছি, দরকার পড়লে মুখের ভিতরে প্লাষ্টিক বেঁধে আনিস তুই আমি মেরেছিলাম বল আর কিছু বলার আছে তোর ভালোই ভালোই

তোমাকে যখন ধরে ক্যালাবে মামা মামা করে তখন হবে তোমার অবস্থা খারাপ ও যখন হবে তখন দেখা যাবে ছেলে মেয়ে তারপরে ও বুঝেই নিয়েছি তো দেখছি যে তুই ও কে কে এসেছে তোর জীবনে তাই তো আরে কেও আসেনি তোমারো তো দিন আসবে তখন তুমি শুধু দেখো তার জন্যই তো অর্পিতাকে আমার পিছনে লাগাচ্ছিস তুই হ্যাঁ যাতে ও আমাকে পিঠে ~কুল বানাতে বাধ্য করে দেয় যেন হ্যাঁ হ্যাঁ আর বাপরে ও চড়ায় যাতে ও তুলে নিতে পারে হ্যাঁ হ্যাঁ তাই তো ওটাই তো তুই সেরকম ভাবে গবেষণা করে রেখেছিস বেশ ভালো তো বেশ ভালো তো ঠিক আছে ঠিক আছে আজকে তাহলে ফ্রাইডরাইস খাওয়াবি তো? যাই খাবে একই খেয়ো না আমার চিকেন চাপ খাবার কোনো ইচ্ছা নেই আমার চিকেন চাপ খাবার কোনো ইচ্ছা নেই, বাবা চিলি চিকেন হোক বা কষা মাংস দিচ্ছি হ্যাঁ তাই কর তারপরে আরও আছে তুই কি ভাবছিস? কটার সময় যাবি রেস্টুরেন্টে? আমি তোমরা আমাদের হলে নয় আমি না আমি জানি না ও সব কিছু আমি দেখে নিচ্ছি আমি চারটের সময় যাচ্ছি চারটের থেকে খাওয়া শুরু করবো আমি জানি না তোকে খাওয়াতেই হবে আর তুই বলেছিলিস এটা ভালো লাগে না ওটা ভালো লাগে না ওটা আমি শুনবো না না না আমি কিছু জানি না ও কিছু জানি না চারটের সময় তোকে আমার দরকার চারটের সময় থেকে তুই আমাকে খাওয়াতে শুরু করবি আমি কিচ্ছু জানি না তখন তুই দেখা গেলো রাহুলদা এসে বলছে টাকাটা দিয়ে দাও, টাকাটা দিয়ে দাও আমি পারলাম না আমি সবাই মিলে আমি টাকাটা মিটিয়ে দেবো আমি

বেশ তাই হলো কাজ পড়েছে আমার একটা কাজ পড়েছে দাদা বেশ ঠিক আছে আমি উঠবো ঠিক আছে তুই রেডি হয়ে নে আচ্ছা বেশ হ্যাঁ সেই কোথায় রইলো হ্যাঁ করে নেবো ঠিক আছে? হ্যাঁ বেশ ঠিক আছে তাহলে আসছিস কিন্তু আমি চারটের ঢুকছি আর সবাই কে তাহলে ফোন করে দে হ্যাঁ আচ্ছা বেশ

কালী পুজো আমার বাড়ির আমার মামার বাড়িতে কালী পুজো হয় ওখানে খুব সুন্দর ভাবে কালীপুজো হয় অনেক পুরোনো কালী পুজো অনেক বছরের পুরোনো কালী পুজো ওখানে হয় আমরা হয়ে থেকে দেখে আসছি কালী পুজো আর কালী পুজো মানে আমাদের কাছে বিশাল বড় একটা মানে ব্যাপার

অনেক বিধি নিষেধ আছে এই পুজো শুরু করে গেছেন আমার দাদু, দাদু পুজোটা শুরু করে গিয়েছিল তো এই পুজোতে অনেক বিধি নিষেধ প্রচুর কিছু আছে যা শুনলে মানুষ বিশ্বাসই করতে পারবেনা এই পুজোর তা এই কালী পুজোতে সারা রাত্রি ধরে কালী পুজো হয় দশটার সময়ে পুরো ঘড়ি ধরে dot দশটার সময়ে আমাদের ঘট ডোবানোর অনুমতি আসে তখন ঘট ডোবানো হয় তারপর থেকে পুজো চালু হয় আর পুজো সে পুজো মানে অনেক মানে না বললে বিশ্বাস এর বাইরে এত পুজো দেশ দেশান্তরে থেকে কত মানুষ আসে এই পুজোটা দেখতে স সারা রাত ধরে পুজো হয় সারা রাত ধরে পুজো হতে থাকে অনেক মানুষ সারা দিন ধরে উপোস করে থাকে এই পূজোতে পুষ্পাঞ্জলি দেবার জন্য সারা দিন উপোস করে বসে থাকে এই পূজোর অঞ্জলি দেবে সব এই অঞ্জলি হয় ভোরবেলায় ভোর ছটা বেজে যায় এই পূজার অঞ্জলি হতে তখন সকল ভক্তগন এই পূজোর অঞ্জলি দিয়ে তারপর মা এর প্রসাদ গ্রহণ করে তারপর জল পান করে আর এই পুজোয় আমাদের মা এর আদেশ অনুসারে হয়ে সাত বলি সেটা মা এর আদেশেই হয় যেটা এখন আমাদের অনেক জায়গাতেই দেখা যায় না কিন্তু সেটা এখানে হয় আমার মামার বাড়ির পূজোতে যে সাত বলি টা হয় আর

মা কে অনেক গয়নাগাটি পড়ানো হয় অন্য সময়ে মা এর মেঘ বসানো থাকে ওই জায়গায় আর এই পুজোর সময়ে মা এর মূর্তি তৈরী হয় মা এর মূর্তি ওই মন্দিরেতে তৈরী হয় মন্দিরেই মা এর মূর্তি করা হয় মা এর নীল বর্ণের মায়ের মূর্তি থাকে সেই মূর্তি মায়ের মা এর খুব সুন্দর শান্ত মূর্তি এই সময়ে অনেক লোক চারদিন ধরে খুব অনুষ্ঠান ওখানে হতে থাকে ওই গ্রামের লোকজনেরা এই চারদিন ধরে অনেক অনুষ্ঠানের আয়োজন করে থাকে সকলের বাড়িতে অনেক আত্মীয় স্বজনরা আসতে থাকে এই সময়ে এই পুজোর চারদিন অনেক আত্মীয় স্বজন রা সকলের বাড়িতে আসে চারদিন নানারকম অনুষ্ঠান হয় নানারকম ছোট খাটো function হয় এই সমস্ত কিছু আয়োজন করে থাকে আর এই পুজোর চারদিন ধরে দুবেলা ধরে মা এর পুজো হয় সকা আলে হয় সন্ধে সন্ধ্যা আরতি হয় আর এই পুজোর যে আরোতি তে আমাদের মা এর ভোগস্বরূপ মা কে নাড়ু দেয়া হয় মা কে নাড়ু দেয়া হয় এই পুজোর ভোগসুরুপ মা কে নাড়ু দেয়া হয় আর এই নাড়ু আমাদের ঘরেই বানাতে হয়ে ঘরে তে বানাতে হয়ে ঘরে আমাদের ঘরোয়া বাড়ির লোকজনেরা অনেক নারকোল কে কুড়ে ঘরেতে ভালো করে এই নাড়ু ঘরোয়া হয় কোনো কেনা জাতীয় কেনা জিনিস এই পুজোতে রাজভোগ স্বরূপ দেয়া যাই না ঘরে তে অনেক নারকোল কুড়ে ঘরেতে নাড়ু বানাতে হয় নাড়ু মুড়কি এসব বানানো হয় পুজোর আগেই থেকে এই সব সরঞ্জাম তৈরি আরম্ভ হয়ে যাই এই পুজো মানে আমাদের কাছে একটা খুব অন্য রকম ব্যাপার খুব আনন্দের জায়গা আমরা এই কালী পুজো মানে ভাবী আমাদের অনেক বড় একটা ব্যাপার আমাদের কাছে আমরা কি পরবো পুজোর দিনে কি করবো তারপরের দিনে কি পড়বো তারপরের পরের দিনে আমাদের অনেক লোকজন নিমন্ত্রিত থাকে খাওয়ানো হয়ে লোকজনকে দুপুর বেলায় লোক নিমন্ত্রিত থাকে সকলকে খাওয়ানো হয় আমরা সব

সবাই মিলে যত যত যেখানে আত্মীয় স্বজন রা সব এক সাথে এক জায়গায় জড়ো হই দিদি ভাই বোনেরা যে যেখানেই থাকুক তখন সবাই এক সাথে জড়ো হই এই পূজোতে এক সঙ্গে রাধুনি এসে রান্না হয় সব এক সাথে সকাল বিকেল খাওয়া হয় গল্প আড্ডা মজা কত কিছুই হয় এই পুজোর কটা দিন আর প্রতিদিন সন্ধ্যা বেলাতে মা এর মন্দিরে সন্ধ্যা আরতি হয় মন্দিরে বসে আমাদের সব গল্প গুজব হয় গানের লড়াই হয় খুব সুন্দর করে আমরা সবাই মজা করি বা কোনো ছোট খাটো cultural program হয় সে গুলো আমরা দেখতে থাকি এই ভাবে আমাদের কাটে পুজোর কটা দিন আর পুজো শেষ হয়ে গেলে আমাদের সকলের মন এতো ভারাক্রান্ত হয়ে যায় মনে হয় আমাদের সব অনুষ্ঠান শেষ হয়ে গেলো এই কালীপুজো শেষ হয়ে গেলে খুব মন সকলের খারাপ হয়ে যায় আর আমাদের এই পুজোর চারটে দিন আমরা এত আনন্দ করি যে সকলের বাড়ি ফিরে গিয়ে আর কিচ্ছু ভালো লাগে না মনে হয় আবার এই পুজোটা কবে আবার একটা বছর পর ফিরে আসবে আবার কবে এই দিন গুলো ফিরে আসবে সকলের এক মনে একই কথা হতে থাকে হয় যে আবার কবে এই দিন গুলো ফিরে পাবো আর মা এর যেদিন বিসর্জন নিরঞ্জন হয় সেদিন মা কে ক্ষীরের ভোগ প্রসাদ দেয়া হয় সকালে এক কথা ফল মিষ্টি ভোগ দেয়া হয় তারপর সব আত্মীয়র দিকে সকলকে খিচুড়ি প্রসাদ ভোগ খাওয়ানো হয় অনেক অনেক খিচুড়ি অনেক লোক এক সাথে খায় যারা সকলে বিসর্জনে অংশগ্রহণ করে সকলেই সেদিন যে মা এর প্রসাদ ভোগ খেয়ে যায় এক সাথে বসে মা এর মন্দিরে ওখানেই বসে সকলে এক সাথে ভোগ প্রসাদ খায় সেটাও খুব সুন্দর ভাবে দেখার মতো জায়গা তৈরী হয়ে সবাই এক সঙ্গে এসে হৈ হৈ করে বসে বসে সবাই খায় এবং মা এর ওই নিরাঞ্জন সন্ধে থেকে সমস্ত প্রস্তুতি শুরু হয়ে মা এর এই ওতো গয়না সব এক এক করে আবার ওই নিরঞ্জনের আগেই খুলে সমস্ত কিছু রাখা হয়

মাথায় করে নিয়ে যায় যে মাথায় করে এক জন আছে তিনি মাথায় করে মা কে নিয়ে এক গ্রাম থেকে অন্য গ্রাম ঘুরে ঘুরে তারপর last এ মা কে পুকুরে নিরঞ্জন করা হয় প্রতিটা গ্রামের মানুষ মা কে ভীষণ ভাবে ভক্তি শ্রদ্ধা করে প্রতিটা গ্রামে মা যায় সেই গ্রামের লোকেরা মা কে সিঁদুর মিষ্টি সমস্ত মিষ্টি খাওয়ায় সিঁদুর পরায় বরন করে সমস্ত গ্রামে গ্রামে মানুষরা তারপর মা এর

অনেক লোক আসে সে সব ভোগপ্রসাদ খাবার জন্য ভোগের আর তারপরে তে মা এর নিরঞ্জনের পর সমস্ত মন্দির টা মনে হয় যেন পুরো অন্ধকার নেমে এসেছে চারিদিক পুরো গম গম করতো একটা ফাঁকা জায়গা মতো খুব একটা আমাদের এই পুজোটা আনন্দের একটা জায়গা ছোট থেকে এই পুজোটা কে ঘিরে আমাদের এত আনন্দ এই কালীপুজো ছাড়া আমরা কিছু ভাবতেই পারি না এই কালীপূজো আমাদের কাছে একটা বিশাল কিছু বড়ো অনেক বড়ো পুজো আমরা দুর্গা পুজোর থেকেও এই কালীপুজো আমাদের অনেক বেশি মানে আমাদের আনন্দের মনে হয় আর এই কালী পুজোর তারপরেই থাকে ভাই দ্বিতীয়া ভাই দ্বিতীয়া তে ওখানেই সমস্ত ভাই রা থাকে সেখানেও একটা খুব বড় একটা অনুষ্ঠান পালিত হয় ওই পুজোর মধ্যেই

সবাই একসাথে টাকা তুলে একসাথে রান্না করে ভাইদের খাওয়ানো হয় পুজোর সময়েতে ওই সময়ের সব খুব আনন্দ হয় সব ভাইদের gift দেয়া হয় ভাইরাও আমাদের সব gift দেয়

সেই গ্রামের পরিবেশটাও একটা অন্যরকম লাগে এই সময়ে চারিধারে চারিধারে লোক গম গম করছে গান বাজছে আলো চারিধারে আলোয় আলোকিত হয়ে আছে আর মা তো মা এর আসনে বিরাজ করছেনই সব কিছু মিলিয়ে মনে হয় যেন একটা খুব একটা অন্যরকম জায়গা সৃষ্টি হয়েছে আর মা এর যে এত অপরূপ রূপ সে রূপ মানে একবার দেখলেই মা এর মুখ রূপ দেখলেই মনে হয় মা স্বয়ং বিরাজ করছেন মা এর এত সুন্দর রূপ আর এই মা কে এত ভক্তি ভরে ডাকলে সকলেই এই মা এর সারা পায়ে তাই এই পূজোতে আমরা যে যেখানেই থাকি মনে হয় কিছুক্ষন হলেও আমরা যাবো মা এর সামনে আমাদের কাছে এমনই মনে হয় তাই আমরা সকলেই ভাবি যে আবার একটা বছরের অপেক্ষা একটা বছর শেষ হয়ে গেলে আবার ভাবি একটা বছরের অপেক্ষা আবার কখন আবার কবে আসবে এই পুজোটা খুব আনন্দের মনে হয় আর ছোটো বড়ো যে যেখানেই থাকে সকলে যে যার মতো সে তার মতো আনন্দ করতে থাকে এই পুজোটাকে ঘিরে একটা ভাড়ার ঘর তৈরী করা হয় আমাদের সেই ভাড়ার ঘরে যাবতীয় ঠাকুরের জিনিস

সব ওই চার পাঁচ দিনের যাবতীয় পুজোর সারঙ্গী জিনিস পত্র রাখা থাকে একটাই আলাদাই বনেদিয়ানা ভাবে পুজোটা আমরা ছোট থেকে দেখে আসছি এবং এই পূজোতে যে আমরা থাকতে পারি এটাও আমাদের অনেক বড় মনে হয় আমাদের নিজেদের কে বেকারত্ব আটগান general and dacer pand অনুসারে বেকারে হলো একটি নির্দিষ্ট বয়েসে সাধারণত পনেরোর বেশি লোক যারা বেতন ভুক্ত কর্ম সংস্থা বা সব কর্ম সংস্থা নিম বর্তমানে refarence সময় কালে কাজের জন্য উপলব্ধ বেকার বেকার তথ্যে হার দ্বারা পরিমান করা হয় যা শ্রম শক্তির শতাংশ হিসেবে বেকার লোকের সংখ্যা বেকারত্ব মধ্যে মোট লোক অন্তর্ভুক্ত বেকারত্বের অনেক সূরত থাকতে পারে নতুন প্রযুক্তি এবং উৎভাবন অর্থনীতি অবস্থা যা একটি মন্দার দ্বারা প্রভাবিত হতে পারে বিশ্বায়ন এবং আন্তর্জাতিক বাণিজ্যে কারণে প্রতিযোগিতা

স্বরাজ্য নীতির ধারা প্রভাবিত হতে পারে উপরণত একটি দেশে আর্থিক কতৃপক্ষ যেমন একটি কেন্দ্রীয় ব্যাঙ্ক তার মুদ্রা নীতির মাধ্যমে অর্থের প্রদান এবং ব্যায়কে প্রভাবিত করতে পারে সংজ্ঞা চাকরি না থাকা সত্ত্বেও কাজ খোজা কে বেকারত্ব বলে অর্থনীতি বিদরা চক্রাকার বা কেনিসিয়ার বেকারত্ব ঘর্ষণ জনিত বেকারত্ব কাঠামো গত বেকারত্ব এবং ক্লাসিক্যান বেকারত্ব সহ বেকারত্বে বিভিন্ন উপার লিপ প্রকাশ এবং তথ্যের মধ্যে পার্থক্য করেছেন কিছু অতিরিক্ত ধরণের বেকারত্ব যা মাঝে মাঝে উল্লেখ করা হয় সেগুলো হলো মৌসুমী বেকারত্ব দীর্ঘস্থায়ী বেকারত্ব এবং লুকানো বেকারত্ব প্রকৃত মজুরি বেকারত্ব কি শাস্তিও প্রকৃতি বা বাস্তব মজরি বেকারত্ব যখন একটি কাজের জন্য প্রকৃত মজুরি বাজার তারের ওপর set করা হয় যারফলে চাকরি প্রার্থীদের সংখ্যা শুন্য পদের সংখ্যা ছড়িয়ে যায় অন্য দিকে বেশির ভাগ অর্থনীতিবীদরাই যুক্ত দেন যে এই যুক্তি দিয়েছিলেন তারা মজুরি বাস যোগ্য মজুরি নিচে নেমে যাওয়া অনেকে শ্রম বাজার থেকে বেরিয়ে যাওয়া সিদ্ধান্ত নেয় এবং আর চাকরি খোজেনা এটা বিশেষ করে

বেকারত্বের কথা আমরা জনবো এই ধরণের ক্ষেত্রে জন কল্যাণের দ্বারা প্রাপ্ত কর্ম সমস্থা বেছে নিতে জন কল্যাণ কে পেরোরসিত করার জন্য মজুরি যথেষ্ট বেশ হওয়ায় উচিত এখানে মজুরি যথার্থ বেশি পরিমানে ছিল এবং যে জনগণের মজুরি পেতো সেটিও বেশি প্রদানে

মজুরির উপরত্বও পরিস্থিতিতে শ্রম বাজারের অংশ গ্রহণে কম হওয়া সম্ভবনা রয়েছে উপরত্ব পণ্য এবং পরিষেবা ব্যবহারে শ্রম চাহিদা বৃদ্ধির প্রধান চালক উচ্চ মজুরি শ্রমিকদের পণ্য এবং পরিষেবাগুলি খাওয়ার জন্য আরও বেশি আয় সুযোগ দেয় অতএব উচ্চ মজুরি সাধারণত ভোগ বৃদ্ধি করে এবং ফলস্বরূপ শ্রমিক চাহিদা বৃদ্ধি করে এবং বেকারত্বের রাস করে অনেক অর্থনীতি যুক্তি দিয়েছেন যে যে সরকারি নিয়ন্ত্রণ বৃদ্ধি বেকারত্বে বাড়ায় উদাহরণ সরুফ ন্যূনতম মজুরি আইন বাজারে ভারসাম্য ওপরে কিছু স্বল্প দক্ষতা সমেত দান বাড়িয়ে দেয় এর ফলে বেকারত্বের বৃদ্ধি পায় কারণ যারা চলওয়া হরে কাজ করতে চায় তারা পারেনা কারণ নতুন এবং উচ্চতর প্রযোজ্য মজুরি তারা তারে মুন বৃদ্ধে বেশি মজুরির সীমিত করে এমন আইনের ফলে ব্যবসায়ীকে নিয়োগে সম্ভবনা কম হতে পারে কারণ নিয়োগ করা আরো ঝুঁকি পূর্ণ হতে পারে ঝুঁকি পূর্ণ হয়েও গেছিলো চক্রীয় বেকারত্ব কি আমরা এখানে একটু চক্রীয় বেকারত্বের সম্বন্ধে জেনে নিন চক্রীয় বেকারত্ব স্বল্প চাহিদা বা কেনিনবীয়ান বেকারত্বে ঢোকে যখন অর্থনীতি কাজ করতে ইচ্ছুক প্রত্যেকের জন্য চাকরি প্রদানের জন্য পর্যাপ্ত সামগ্রিক চাহিদা থাকে না বেশিরভাগ পণ্য ও পরিষেবা চাহিদা কমে যায় কম output প্রয়োজন হয় এবং এখানে ফলস্বরূপ কম শ্রমিক প্রয়োজন হয় মজুরি আঠালো এবং ভারসোমিত্র মেটাতে পারে নাবলে বেকারত্বের ফলাফল একটি ব্যবসায়িক চক্রের ক্রমাগত উত্থান পতন থেকে এর নাম পেয়েছে তবে বেকারত্বের ধ্রুবক হতে পারে যেমন মহানন্দার সময় চক্রাকার বেকারত্বের সাথে বেকার কর্মীদের সংস্থা চাকরির শূন্যপদে সংস্থাকে ছড়িয়ে এবং তাই সমস্ত খোলা চাকরি পূরণ করা হলেও কিছু শ্রমিক এখনও বেকার থাকবে কিছু চক্র বেকারত্বের সংঘর্ষ জনিত বেকারত্বের সাথে যুক্ত করে কারণ ঘর্ষণ সৃষ্টিকারি করণগুলি আংশিক চক্রীয় পরিবর্তনশীল দ্বারা সৃষ্টি উদহারণ স্বরূপ অর্থ সরবরাহের একটি আশ্চর্য জনক হ্রাস ঘটনা সামগ্রিক চাহিদাকে দমন করতে পারে এবং এর ফলে শ্রমের চাহিদা দমন করতে পারে কর্ম পূর্ণ কর্মসমস্থার অধীনে বেকারত্ব পূর্ণ কর্মসমস্থা বেকারত্বে প্রথমে এখানে একটু জেনে নেই চাহিদা চালিত তথ্য পর্নের এবং শ্রমিকদের সামগ্রিক চাহিদা বৃদ্ধি করে চক্রীয় বেকারত্বে দূর করা সম্ভব অর্থনীতির শেষ পর্যন্তু অন্য চার ধরণের বেকারত্বের দ্বারা আরকৃত একটি মুদ্রাস্ফীতি বাঁধা আঘাত করে যে পড়ি মানে তারা বৃদ্ধমান ঐতিহাসিক অভিজ্ঞতায় দেখায় যে কম বেকারত্ব স্বল্পমেয়াদ মুদ্রাস্ফীতি কে প্রভাবিত করে কিন্তু দীর্ঘ মেয়াদ নয় অর্থের সৈন্য পরিকল্পনা নগদ এবং নগর সমতুল্য চাহিদা

বেকারত্বের স্বাভাবিক হার কে বেকারত্বে হার হিসাবে সাধিনিত্ম করা হয় যা বিদ্ধমান থাকে যখন সমবাজার ভারসম্য বজায় থাকে এবং যেখানে মূল্যস্ফীতির হার বাড়ে না বা মূল্যস্ফীতির হার কমে না এই হাড়ের জন্য একটি বিকল্প প্রযুক্তিগত শব্ধ হলো m a i r u বেকারত্বে অ মুদ্রাস্ফীতির হার এর নাম যাই হোক না কেন চাহিদা তত্ত্ব থেকে ধরে নেয় যে যদি বেকারত্বের হার খুব কম হয়ে যায় মজুরি এবং মূল্য নিয়ন্ত্রণ আয় নীতি অনুপস্থিতিতে মুদ্রাস্ফীতি দ্রুত বৃদ্ধি পাবে m a i r u

যার নীতি নির্ধারণে n a i r u ব্যবহার করা সঠিক করে তোলে কাঠামো গত বেকারত্ব কাঠামো গত বেকারত্বে ঘটে যখন একটি শ্রম বাজারে তাদের প্রত্যেকের জন্য চাকরী প্রদান করতে অক্ষম হয় যার একটি চায় কারণ বেকার কর্মীদের দক্ষতা এবং উপলব্ধ কাজের জন্য প্রয়োজন দক্ষতার মধ্যে অমিল রয়েছে কাঠামোগত বেকারত্বে ঘর্ষণ জনিত বেকারত্বের থেকে আলাদা করা অভিজ্ঞতা ভাবে কঠিন তবে এটি দীর্ঘস্থায়ী হয় ঘর্ষণ বেকারত্বের মতে সাধারণ চাহিদার পাশে উদ্দিপনা এই ধরণের বেকারত্বের সহজে দূরে করতে কাজ করবে না কাঠামোগত বেকারত্বের ধারাও বাড়তে উৎসাহিত করা যেতে পারে যদি এটি অর্থনীতি দীর্ঘদায়ী নিম্ন সামগ্রিক চাহিদা